এবং রেলওয়ে লাইন টি পুরোই ফাঁকা রয়েছে এখনো ট্রেন আসেনি ট্রেন আসতে টাইম আছে--

এবং পাশে আর একটিও গাছ আছ--

টোটো হাতি গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে এবং আরেক সাইড -এ রবীন্দ্রনাথের মূর্তি ও দেখা যাচ--

অনেক রকমের জিনিস তৈরী করা হচ্ছে।

একটি ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে।

ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অনেক পাথর ভেঙে ভেঙে --